শিয়ালদার বাইরে অনেক টেক্সি দাঁড়িয়ে থাকে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে যাতে মানুষ তার লাগেজ নিয়ে সে গাড়িতে উঠে যেতে পারে।